আমি দেখতে পাচ্ছি এখানে একটি মেয়ে লোক দাঁড়িয়ে আছে গ্রীন কালারের শাড়ি পরে আছে।

আমি দেখতে পাচ্ছি এখানে সাইকেল দুটি রাখা আছে একটি সিঁড়ি আছে।

একটি ব্ল্যাক কালারের ঠোঙ্গা রাখা আছে আমি দেখতে পাচ্ছি এখানে।

একটি সামনে টেন্ট আচে এ দুজন মহিলা একানে দাড়িয়ে আচে একটি ছোটো বাচ্চা কোলে নিয়ে দাড়িয়ে আচে।

একটি লোক আচে হোয়াইট কালারের গলাতে গামছা নিয়েচে ব্ল্যাক কালারের সোয়েটার লাগিয়েচে।

এখানে একটি মানুষ হাতিগুলোকে চান করাচ্ছে আমি দেখতে পাচ্ছি।

সামনে কিছু বেশ কিছু জাবরা ফেলানো আছে উপরে একটি সাইনবোর্ড লাগানো আছে।

সাইনবোর্ডের সাইটে দেখছি দরজা একটা আছে দরজার মাঝে কি একটি ছোট লেখা আছে দেখতে পাচ্ছি একটি--

আর সামনে টেবিল রাখা আছে সজনা রাখা আছে।

আমি দেখতে পাচ্ছি এখানে একটি লুক দাঁড়িয়ে আছে।

ছামনে একটি গাড়ি যাচ্ছে রেড কালার -এর দেখা যাচ্ছে।

আমি দেখতে পাচ্ছি এখানে বেশকিছু গুলো ইট রাখা আছে ওখানে একটি গাড়ি আছে।

কীসের দুকান দিয়ে বসে আছে আমি দেখতে পাচ্ছি।

আমি দেখতে পাচ্ছি এখানে কিছু ভই রাখা আছে খাতা বই এখানে রাখা আছে আমি দেখতে পাচ্ছি।

কিছু খেলনা রাখা আছে পেপার রাখা আছে আর আমি দেখতে পাচ্ছি কলম রাখা আছে আ কিছু খেলনাও রাখা আছে আমি দেখতে পাচ্ছি।

এখানে একটা টেবিল আছে আমি দেখতে পাচ্ছি সাইডে কিছু ডিবা রাখা আছে দেখতে পাচ্ছি এটাও।

আর সাম তার মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমি কে দুটো চা হাঁস জলের মাঝে আছে।